কারণ যেকোন মানুষ ভাই অসুস্থ মানুষ যারা এদের কেউ যদি মানে ওদের পছন্দ মতো গান দেয় না nerves গুলো কেমন শান্ত হয়ে যায়।

আর entertainment মানুষকে মানে মানসিক সুস্থতা দান করে যেটা আমি realise করলাম আমার নিজের life এ বা others তো পরিশেষে একটা কথাই বলার যে আপনাকে বলছি আমি যে ব্যস্ত তো থাকবে definitely ব্যস্ততা তো থাকবেই কিন্তু

মানে এই ব্যাস্ততার মধ্যেও নিজের happiness কে ধরে রাখতে হয় আর happiness কে কিভাবে আপনি ধরে রাখবেন? আপনাকে অবশ্যই বিনোদন করতে হবে yes entertainment সম্পর্কে সচেতন হতে হবে নিজে করবেন পরিবারকে উৎসাহ দেবেন তাহলেই তো আমাদের সমাজটা সুন্দর হবে এই এতো এতো মানুষ depression এর ভিতর থেকে বের হয়ে আসতে পারবে ঠিক আছে?

বিনোদনের বিষয়ে আপনার যদি বলি eighty percent একমত আপনার সঙ্গে।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

কারণ এই bad side এ পড়ার একটাই reason সেটা হলো technology

এখনকার generation এর মানে maximum ছেলে মেয়েরা technology এর মাধ্যমে বিনোদন নিচ্ছে আচ্ছা এটাই আসলে proper বিনোদনটা ছেলে মেয়েরা নিতে পারছে না

বিনোদন নিতে না বিনোদন নিতে নিতে এরা এর মানে পুরো আসক্ত হয়ে যাচ্ছে technology তে আপনি আর একটা জিনিস খেয়াল করেন যে google এ আমরা যেই কোন জিনিস আমাদের বিনোদনের জন্য যেই কোন জিনিস search করলেই কিন্তু পেয়ে যাচ্ছি

ঠিক না? so মানে দিন শেষে একটা কথায় বলার যে বিনোদনের যে ব্যাপারটা এটা মানে প্রতিটা মানুষের জীবনে একদম ছোট থেকে আপনি প্রাপ্তবয়স্ক বলুন প্রতিটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ বিনোদন তো obviously দরকার কারণ ওই যে আপনি first এ একটা কথা বললেন না আপনি যে সুস্থ থাকতে হলে বিনোদনের

আমাদের mental health নিয়ে কাজ করতে হবে আর মানসিক স্বাস্থ্য আমার তখনি ভালো থাকবে যখন entertainment আমার life এ থাকবে ঠিক আছে?

তো আপনাকে এটাই বললাম যা অনেক কথা বলছি আমরা বিনোদন নিয়ে

আমরা নিজেরা নিজেদের জীবনে যেমন বিনোদনটা রাখার চেষ্টা করবো আমরা চেষ্টা করবো যে বাহিরের যারা

আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার জীবনে যাতে বিনোদনটা থাকে ঠিক আছে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

হ্যাঁ সেটাতো অবশ্যই কারণ

যাতে মানুষ বিনোদনের দিকে আগ্রহী হয়

জীবনটাকে উপভোগ করতে হবে জীবন তো একটাই তাই না?

আচ্ছা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ।

Hello ইয়ামিন কেমন আসো? এইতো রাবদি আল্লাহমদুল্লিয়া ভালো আছি তুমি কেমন আসো? আমি দারুন তা আপনি এই শীতে আপনি এই শীত উপভোগ করতেছেন? হ্যাঁ এটা সত্যি তবে সব মিলিয়ে শীত আমার খুব প্রিয় ঋতু আমি মরসুমের সময় কাটাতে ভালো বাসি।

হ্যাঁ জানার জন্য দুঃখিত আমি কি আপনার আপনি কি ধরণের সমস্যার সম্মুখীন? উম বেশিরভাগ ক্ষেত্রে আমি ত্বকের সমস্যার সমুক্ষিন হয় যে এটি পরিত্রান পেতে আমাকে lotion এবং প্রচুর petroleum jelly ব্যবহার করতে হবে বুঝতে পারসি। ও এই মরশুমে এটি একটি খুব সাধারণ সমস্যা এবং আমি আপনার সাথে একমাত্র কখনো কখনো আবহাওয়ার হয়ে উঠি এবং এটি বাচ্চাদের এবং বয়স্ক লোকদের জন্য কঠিন। হ্যাঁ আমিও তাই মনে করি এই আবহাওয়া খুব ভালো লাগে না সূর্যের রোদ বের হচ্ছে না এখন সেইজন্য অতিরিক্ত হ্যাঁ সত্যি এই আবহাওয়া হ্যাঁ এই আবহাওয়াই আপনি কি করবেন? বেশিরভাগ সময় এই সময় আমি বই পরে সময় কাটানোর চেষ্টা করি কারণ বই পড়া আমার প্রিয় শখ উম আপনি কি করেন? আমিও বই পড়ি কিন্তু মাঝে মাঝে আমি আমার mobile phone ব্যবহার করি television cinema দেখি এবং আমার computer ব্যবহার করি।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

বৃষ্টি হবার সম্ভাবনা আছে মনে হয়।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 হ্যাঁ এটা অদ্ভুত হবে বৃষ্টি হইলে।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 হম আমি জানি বৃষ্টি হলে বাইরের আবহাওয়াটা অনেক খারাপ হয়ে দাঁড়াবে এখন এই সময়টা। হ্যাঁ এটা তো অবশ্যই হবে আমি চাই এত ঠান্ডা না পড়ুক একটু গরম পড়লে অনেক ভালো হবে সবার জন্য। বাইরের

আহ তুমি ঠিকই বলছ আমারও মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে আজকের দিনটা। হ্যাঁ, এসময় বৃষ্টি না হয়ে গ্রীষ্মকাল মাসে বৃষ্টি হওয়াটা উচিত। হম এটা ঠিক না বৃষ্টি হলে তো খুব সমস্যা হয়ে যাবে মুরুব্বীদের জন্য আরও বেশি সমস্যা বাচ্চাকাচ্চা দের থাকা সমস্যা হয়ে যাবে।

হম শীত আমিও উপভোগ করি কিন্তু কিছু কিছু সময় আছে যেগুলোতে বাইরে যাওয়া খুব মুশকিল হয়ে যায় আহ শীতে গা কাঁপতে শুরু করে দেয়। হম আমি চাই আজকের দিনটা আরো সুন্দর হোক সবার জন্য সুন্দর হোক এই শীতের মধ্যেও। হ্যাঁ তবে february র মাঝামাঝিতে শীত আরো বেশি পড়ে সেই সময়টাতে হচ্ছে জানিনা কি হবে তবে আমি আশা করি যে শীত একটু কম পড়ুক। হম এখনই বৃষ্টি শুরু হলে ঠিক হবে না।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 হ্যাঁ New York অনেক শীত পড়ে ওখানে february মাসের মাঝামাঝি সময়ে ওখানে বরফ পরে এটা অসচনীয় বিষয় একটা।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 সেখানে মানুষ বেশিরভাগ তুষারপাতের ভিতরেই বেশিরভাগ বসবাস করে তারা এটা খুবই ভয়ানক একটা বিষয়।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 হম এটা বিশ্বাস করা কঠিন আমার মনে হয় আমি তাদের অনুভূতি বুঝতেপারি হয়তো আমার বা ice-skate শেখা উচিত। হ্যাঁ শিখলে তোমার জন্য অনেক ভালো হবে আমি যখন ছোট ছিলাম তখন অনেক অনেক ice-skate করতাম বেইজিং কি ice-skating করতে যেতে পারি? আমি অনেক ice-skate এর কথা জানি। আপনি মানে আহ আমরা shopping centre এ skating করতে যেতে পারি সেই সময়টাতে শীতের সময়ে মাঝামাঝি। হ্যাঁ ঠিক মাঝামাঝি একটা risk আছে লোকেরা basement এ skating করে যখন প্রথম তলায় লোকেরা উপর থেকে তাদের দেখতে পারে।

হ্যাঁ আচ্ছা এটা একটু আমি জানি আমরা skate করতে যেতে পারি এটা অনেক সস্তা। হম তবে একটা জিনিস যে skating কড়া সস্তা কিন্তু বাইরে ঠান্ডায় skating আপনি কি করতে পারবেন? এটা কোন সমস্যা না আমি শুধু আরো জামা কাপড় পড়তে পারি আরো আমি হয়তো শীত উপভোগ করতে শুরু করব। এই শীতের মধ্যে কিভাবে দিন যাবে আমি বুঝতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে ঠান্ডার জন্য অনেকে বাইরে যেতে পারে না।

মানুষের একটু সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আরো আমাদের যে কৃষি কৃষি ক্ষেত আছে এগুলো এগুলোতে শীতের জন্য একটু সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে এই যে সকল শ্রেণীর কৃষকের জন্য সেবা নিশ্চিত করতে হবে আমাদের। হ্যাঁ শীতের মধ্যে তো অনেক ধরনের সমস্যা হয় বাংলাদেশ কারন বাংলাদেশের মানুষ বেশিরভাগ গ্রাম অঞ্চলে বসবাস করে অধিকাংশ মানুষ সেখানে দেখা আছে। মতো সব ক্ষমতা তাদের হয়তো নেই। আর কৃষিকাজেও তাদের সমস্যা হয়ে দাঁড়ায়

পাড়ি দেওয়ার জন্য তোমার কি মনে হয়?

তবে কৃষি ক্ষেত্রে আমাদেরকে একটু নজর দেওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেক্ষেত্রে আমাদের একটু নজরদারি দেওয়া উচিত মনে হয় আপনি কি মনে করেন? হ্যাঁ অবশ্যই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ সে দেশটি আসলে কৃষির উপরে নির্ভরশীল আহ সেজন্য কৃষি যদি কৃষি উৎপাদন যদি কমে যায় তবে বাংলাদেশ এ আর্থিক সমস্যায় পরবে। তবে আমার মনে হয় সরকার এ বিষয়ে আরো বেশি তাগিদ দিবে এ বিষয়ে যেন কৃষকেরা ভালো ভাবে ফসল ফলাতে পারে কৃষকেরা ফসল ঘরে তুলতে পারে আশা করি এ বিষয়ে সরকার অনেক তাগিদ দিবে আরো বেশি।

মাটির স্বাস্থ্য উৎপাদনশিলতা বৃদ্ধি করতে হবে হ্যাঁ তা তো অবশ্যই আশা করি সরকার এ বিষয়ে দ্রুত যতটা পারে আহ হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবে দেখা যাচ্ছে কি তারপরে আমাদের কৃষকদের জন্য না হ্যাঁ কৃষকদের জন্য এই ব্যবস্থা গুলো বহন করলে তাদের কৃষি উৎপাদনের জন্য আরো বেশি সুবিধা হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে সরকার বিনামূল্যে কিছু সার বিতরণ করলো তারপর দেখা যাচ্ছে অনেক বীজ বপন ইয়া করলো প্রদান করলো এটা কৃষকের জন্য আরো সুফল আনবে তারা আরো কৃষককে কৃষকেরা আরো কৃষির ওপর আবার বিভিন্ন কৃষি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন কৃষি পদক্ষেপ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে বিভিন্ন বিভিন্ন প্রকার সম্প্রসারণ বৃদ্ধির মাধ্যমে কৃষকদের তৈরি করা হ্যাঁ সরকার এটা অবশ্যই করবে আশা ও ক্ষুদ্র প্রান্তিক হ্যাঁ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সরকার উপকরণ বিতরণ নিশ্চিত করা ফসলের মানসম্মত বীজ ও উৎপাদনের সংরক্ষণ কৃষকদের সহায়তা করতে হবে জৈব রাসায়নিক খাদ্য উৎপাদনে কৃষকদের মাঝে সহায়তা প্রদান করতে হবে। হ্যাঁ তবে কৃষকেরা অনেক বেশি উৎপাদন করতে পারবে দেখা যাচ্ছে আসা যতটুকু রয়েছে তার থেকে বেশি তারা দেশে উৎপাদন করতে পারবে আমাদের দেশে আর দেখা যাচ্ছে বেশিরভাগ সময় শীতকালে এটা অনেক বেশি খারাপ হয়ে যায় কৃষকের অবস্থা কারণ শীতকালের আবহাওয়া সব সময় ঠিক থাকে না দেখা যাচ্ছে প্রত্যেকটি ফসল তো আর শীত সূর্য প্রবাহ সহ্য করতে পারেনা সে ক্ষেত্রে দেখা যাচ্ছে ফসলের এই জন্যে ফসলের ক্ষতিও হয় আমাদের দেশে ফসলের বৈচিত্র আমরা সহায়তা করতে হবে এবার দেশের উৎপাদন খাদ্যশস্যের ডাল তেল মসলা উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদের উম হ্যাঁ তুমি এটা ঠিকই বলছ যে আমাদের এগুলোর দিকে বেশি তাগিদ দেওয়া উচিত প্রত্যেকটা কৃষককে আমরা দেখা যাচ্ছে আগ্রহী করতে হবে তাদের কৃষকের। কৃষক কৃষির ওপর যেন তারা নির্ভরশীল আরো বেশী বাড়ায় কৃষিতে যেন তারা বেশি মনোযোগী হয় কারন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষির ওপর যদি আমরা বেশি তাগিদ না দিই দেখা যাচ্ছে দেশের আর্থিক অবস্থা অনেক করুন হয়ে যাবে সেক্ষেত্রে তোমার কি মতামত? mobile অথবা telephone এর মাধ্যমে কৃষক যদি চায় সেবা প্রোদান করতে হবে leaflet booklet মাটি দিবস ও মাঠ পরি দর্শনের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে

আবাদ করতে তারা একটু সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ায় তাদের জন্য সে ক্ষেত্রে bank থেকে যদি তারা কম সুদে loan পাই সেক্ষেত্রে তারা তাদের জন্য কৃষকদের জন্য ভালো হবে । হ্যাঁ অবশ্যই তুমি এটা ঠিকই বলছো কারণ এখন অনেক বিশ্ব digital হয়ে যাচ্ছে digital এর মাধ্যমে যদি কৃষিকে ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে কৃষকের ভোগান্তি টা অনেক কমে যাবে।

তারপর ব্যবহারের মাধ্যমে কৃষকদের আর্থিক সামাজিক অবস্থা উন্নয়নের সহায়তা করতে হবে এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে পরিবেশবান্ধব সৃষ্টি উৎপাদনের সহায়তা করতে হবে কৃষি উপকরণ সার বীজ আমদানী ও বিপনের license প্রদান করতে হবে কৃষকদের। দকান পরিদর্সন্ ভেজাল কৃষি উপকরণ বিক্রয় অবরোধ করতে হবে এ সম্বন্ধে তুমি কি বলতেছ? হ্যাঁ অবশ্যই এগুলো এই পদক্ষেপগুলো যদি গ্রহণ করে তবে অবশ্যই কৃষিতে এগিয়ে যাবে বাংলাদেশ আশা করি এগুলো হচ্ছে সরকার খুব দ্রুত তাগিদ দিবে। তবে তোমার সাথে কথা বলে আজকে অনেক ভালো লাগলো দেশের অবস্থান সম্পর্কে জানতে পারলাম।

হ্যাঁ hello হ্যাঁ বলছি। বলুন? হ্যাঁ বলুন mam আপনার কি query ছিলো?

Life insurance, okay mam আহ আপনি উম কি রকম কি ভেবেছেন Premium কি রকম কি দিতে পারবেন monthly এরকম কিছু মানে জানতে পারি আমি? Okay mam আমি আপনাকে help করছি অসুবিধা নেই আহ but আহ তার আগে mam কিছু information আমার জানার ছিলো যে, আপনার আহ yearly per annum turn over কত? Hello mam! হ্যাঁ mam আমি বলতে চাচ্ছি আপনার yearly turn over বা per annum আপনার কত salary বা কিছু হয় তো সেটা আপনি বলতে পারবেন? Okay, okay, okay that's why আপনাকে ওই আহ মানে ওই জন্যই আপনাকে আরকি tax দিতে হচ্ছে একটা, যেহেতু আপনার আড়াই লাখের বেশি বললেন। আহ ঠিক আছে mam, আমি আপনাকে এখানে আহ দেখছি mam আমি কি করা যায়। আমি আমাকে দু minute time দিন আমি আপনা~ আমার plan গুলো এখানে fetch করি। আপনার যে tax saving এর জন্য আপনাকে কত টাকার কি করতে হবে।

হ্যাঁ mam, line এ থাকার জন্য ধন্যবাদ। এখানে mam আমি জানাতে চাইবো আপনাকে mam তাহলে per annum আহ per annum one lakh twenty thousand এর আহ একটা insurance আগে করতে হবে। মানে life insurance করতে হবে তবেই গিয়ে আপনার mam tax savings হবে। কারন mam আপনার তিন লাখ ষাট বলছেন আপনি আপনার আহ আপনার, yearly turn over তো সেই ক্ষেত্রে mam আপনার যদি সেটা আড়াই লাখের মধ্যে হয় তখন গিয়ে আপনাকে tax টা দিতে হয় না আরকি উম যে, মানে যে পরিমান আপনার যে income tax টা deduct charge ছয় হাজার টাকা সেটা mam দিতে হয় না। তো সেখানে mam আপনি যদি এক লাখ কুড়ি হাজার টাকার yearly অর্থাৎ আপনাকে মাসে দশ হাজার টাকা করে premium দিতে হবে। তো ওই plan টা mam আমাদের যদি নেন তাহলে গিয়ে আপনার আহ tax টা mam save হবে। Okay mam তাহলে আমি এখানে আপনার জন্য তাহলে আরও কিছু plan check করছি। আহ অসুবিধা নেই আমাদের অনেক কটাই plan আছে। যেহেতু আপনি বলেছিলেন আহ যে মানে আপনার yearly turn over মিলিয়েই আপনাকে আমি best plan টা দিয়েছিলাম।

Line এ থাকার জন্য ধন্যবাদ mam । আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে plan টা আছে সেটা হচ্ছে five triple nine per month করে। সেটায় আপনি করলে আপনার mam আহ পক্ষে ওটা best হবে আরকি। আপনার premium ওটায় interest rate টাও বেশি আছে। তারপরে আপনি ওতে আহ আপনার কতদিন আরকি life insurance টাকে চালাবেন সেটাও আপনি customize করতে পারেন। তো এই সমস্ত সুবিধা ওতে আছে। ওতে আপনার একটা compulsory medical insurance ও থাকবে। তো এই plan টা mam আপনার জন্য best হবে আহ five triple nine per month । হ্যাঁ mam আমি আপনাকে বলছি। আপনাকে তাহলে যদি আপনার five triple nine করে per month হয়, তাহলে আমা~ তাহলে আপনাকে yearly দিতে হচ্ছে বাহাত্তুর হাজার টাকা।

Seventy two mam ওটা ওটা যেটা five triple nine ওটা আমাদের company থেকে mam আমরা একটা approx আপনাকে বললাম যে seventy two thousand মানে আমরা ওই আহ যেটা, one rupees করে যেটা per premium এ মানে আপনার twelve rupees হয় আরকি per annum এ। আমি ওটাকে approx around figure করে আপনাকে বললাম seventy two thousand ।

হুম mam, এটা আমাদের best plan আছে আরকি আপনার জন্য।

এর ফলে কি হয় অনেক customer এর অনেক confusion তৈরি হয়। তাঁরা আরকি ভেবে নেয় ওটাই main premium তো, তারপরে আহ যদি আমাদের branch এ যখন আসে তখন গিয়ে দেখে যে জিনিসটা বেড়ে গেলো হুট করে। তখন ভাবে যে head in charges নাকি এগুলো? যার জন্য mam আমরা একদম include করেই বলি যাতে customer রাও কোন confusion না হয়। তার এক মানে যে দামটা তাঁরা শুনে আসছে, যে premium rate টা তাঁরা শুনে আসছে সেটাই যেন এসে paper work এও দেখে। তো এই confusion গুলো clear করার জন্যই আমরা GST include করেই বলি আরকি premium rate গুলো। হ্যাঁ mam কোনদিন ই ওটা bond এ লেখা থাকার কথা না, আপনি ঠিক ই বলেছেন। আর সেটা কোনদিন ই bond এ লেখা থাকবে না। আপনার যেটা লেখা থাকবে সেটা আপনি যখন pay করবেন সেটাতে লেখা থাকবে। কারণ আপনি pay করলে আমরা আপনাকে সেখান থেকে একটা resit provide করি।

তো first month এর EMI তে যখন দেবেন তখন ই লেখা থাকে। তো তখন ই mam confusion টা তৈরি হয় যে আমি আমি ধরুন আপনাকে excluding GST বলছি কিছু একটা, সেইখানে এবারে যখন pay করছে কেউ কেউ দেখলো যে না pay করার পর এটা হয়ে গেলো এতো টা~। আমাকে আগে বলেন নি কেনো যে GST include করে সেটা এতো হয়ে যাবে? আমি এখন দেবো কি করে? কারণ mam এটা তো আর এক দু মাসের ব্যাপার না এটা যদি premium মানে insurance টা set করে যে তো তাঁরা যদি পাঁচ বছরের insurance নেয়, তো পাঁচ বছর তাকে mam এটা চালাতে হবে। তো যার জন্য mam আমরা এইগুলো একটু আমি দেখি তাঁদেরও তাঁদেরও যাতে কোন confusion না হয়। যার জন্য আমরা আহ, মানে যখন কথা বলি যখন আপনাকে বলবো আরকি জিনিসটা offer করবো তখন mam GST include করেই বলবো but bond এ mam কোনদিন ই লেখা থাকে না, সেটা নিয়ম নেই actually যার জন্য but আমরা slip এ লিখি।

হ্যাঁ mam নিশ্চয়ই আমি আপনাকে GST plan বাদ দিয়ে বলবো কোন অসুবিধা নেই। আহ আপনি দু minute একটু line এ থাকুন mam আমি আপনাকে বলছি GST বাদ দিয়ে total amount details এ বলছি। Okay mam আমি আপনাকে yearly package ই ব yearly ও বলবো, monthly ও বলবো, আমি total টাই আপনাকে বলে দেবো কোন অসুবিধা নেই। আপনি দু minute একটু line এ থাকুন আমি বলে দিচ্ছি।

Hello? হ্যাঁ mam আমি আপনাকে বলতে চাইছি আমাদের যেটা আমি দেখলাম mam আমাদের total GST আহ exclude করে আরকি যে plan টা আমি আপনাকে বলেছিলাম আগে আহ যে plan টা নিয়ে আমাদের কথা হচ্ছিলো সেই plan টা GST exclude করে দাঁড়াচ্ছে আহ GST exclude করে approx আপনার দাঁড়াচ্ছে five two five four zero । Half yearly বা quarterly option আছে আমাদের কাছে। আপনি ওটাকেই half করে দেবেন quarterly বা quarterly করলে ওটাকেই চার ভাগ করে দেবেন বা half করলে ওটাকে half এ দেবেন। তো এইভাবেই mam হবে। তাছাড়া mam আপনি যাই amount তাহলে এখন মানে দেবেন মানে এখন আমি আপনাকে যাই বলছি সব GST exclude করেই বলছি। আপনি যাই amount দেবেন সেটার সঙ্গে eighteen percent GST mam add হবে। হ্যাঁ mam আমি আপনাকে তাই বললাম কথাটা। আমি আপনাকে কথাটা কি বললাম যে, আপনি যে amount টাই আমি আপনাকে বললাম যে five two five four zer~ five two five four zero এই amount টাকে আপনি, চার দিয়ে ভাগ করবেন তাহলে quarterly হয়ে যাবে। তাহলে quarterly যা amount টা বের হবে সেটার সঙ্গে eighteen percent করে তারপরে আপনি দেবেন আমাকে। আর যদি half yearly করেন এটাকে দুই দিয়ে ভাগ করবেন, করার পর যেই amount টা বের হবে সেইটা eighteen percent আহ আপনি add করে তারপরে আমাদেরকে দেবেন। তো এইটাই mam এইটাই বললাম যে, সেটায় কোন change হবে না। আপনি total টা একবারে দিলেও যা দাঁড়াচ্ছে, quarterly, half yearly দিলেও তাই দাঁড়াচ্ছে। তো এইখানে আমাদের কোন ব্যাপার নেই যে, কেউ একবারে দিয়ে দিলে তার জন্য কি ছাড় আছে। তো mam এরম কোন ব্যাপার না। আপনি মাসেও দিতে পারেন, quarterly ও দিতে পারেন, half yearly ও দিতে পারবেন ব্যাপারটা একি পরবে আপনার। হ্যাঁ mam আপনি যেটা ইচ্ছা করতে পারেন, কোন অসুবিধা নেই।